অনকে জন মানু একসঙ্গে কাজ করে। তাদের রুজি রোজগারে ব্যাবস্থা করে থাকে এবং এই রকম বিভিন্ন জায়গায় কাজ কর্ম করে।

এটি চিড়িয়া খানা বা কোনো আব--

এটি একটি মেডিক্যাল স্টোর এর ছবি। সামনে একজন লোক বসে আছে তার সামনে একটি টেবিল । টেবিল এর সামনে কিছু বই পএ এবং একটি --